তাছাড়া একটি অটো গাড়িকে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে।

এবং মুহূর্তটিকে দেখে মনে হচ্ছে সকালের মুহূর্ত।

দেখা যাচ্ছে এখানে বিল্ডিংটির মধ্যে কিছু লাইট ফ্যান এ_সি টেবিল এবং কিছু মানুষজন।

যার নাম জম্পুজলা রেস্ট হাউজ ।

পাশাপাশি আম আমরা দুইটি দোকান দেখছি।

চারজন প্লেয়ার ব্যডমিন্টন খেলছেন যেখানে।

একজন ব্যক্তি একটি বড় পোস্টার এখানে লাগাচ্ছেন।

এই পোস্টারটি হলো ত্রিপুরার অ্যাপেলো হসপিটালের যেখানে--

এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি গাইকে।

এখানে একটি সেলুন দোকানকে দেখানো হয়েছে যেটি এখন খোলা আছে তার পাশের দুইটি দোকান এখন বন্ধ।

এ নাগা উপজাতির বস্ত্র এবং তৃতীয় বস্ত্রটি দেখে মনে হচ্ছে এটি কোনও বাঙালি।

অ্যা বাটি বা প্লেট এবং কিছু বক্স ও দেখা যাচ্ছে যা--

যে দোকানকে সাধারণত বাজে মাল দোকান বলা হয়।

এবং তাদের পিছনে যোগাসন করার জন্য কার্পেটও দেখা যাচ্ছে।